সামনে একটা বাস দাঁড় করানো আছে। বাস -এর উপরে লেখা আছে ডাবলু.বি.টি.সি । নিচে লেখা আছে হাওড়া থেকে নৈহাটী। এই বাস -এর রং হচ্ছে নীল কালার -ও সাদা রঙের। নিচে বাস -এর নম্বর ও দেওয়া আছে ডাবলু বি জিরো ফোর সি এইট ত্রি সেভেন জিরো ওই পাশে দেখুন দুটো লোক বসে চা খাচ্ছে।

এখানে সামনে একটা খাবার দোকান দেখা যাচ্ছে তার দোকানের সামনে অনেক গুলো চেয়ার লাগানো আছে চেয়ার -এ অনেক গুলো লোকজন বসে কিছু খাচ্ছে। এপাশে একটা খুব লম্বা উঁচু বিল্ডিং আছে। বিল্ডিং -টির উপরে অনেক গুলি এ.সি লাগানো আছে। তার নিচে একটা কালো কালার -এর গাড়ি দাঁড় করানো আছে।

সামনে অনকে গুলো খাবার দোকান আছে দোনাকের উ-উপরে পতঞ্জলি কিছু প্রোডাক্ট -এর সঙ্গে রামদেব বাবা কিছু পোস্টার লাগানো আছে। এপাশে দোকানে দেখুন অনেক রকমের বিভিন্ন খাবার জিনিস সামনে সাজানো আছে। ওইপাশে একটা স্কুটি একটা চেয়ার সামনে --

এইটা একটা প্রাইমারি ইস্কুল কেনো ইস্কুল - এর উপরে নীল কোলার রং দিয়ে লেখা রয়েছে। ইস্কুল -এ একটা সামনের দিক দিয়ে নীল কোলার - এর পেইন্ট করা খুব বড়ো গেট আছে।

সামনে একটা বাঁশ পুঁতে তার মধ্যে লাল রঙের কাপড় লাগিয়ে রেখেছে। পিছনে দেখুন এত গুলো কুয়াশা পড়েছে কি গাছপালা পুরো ধুন্দলা ধুন্দলা দেখা যাচ্ছে।

গেন্দা অনকে বিভিন্ন ধরণের বিভিন্ন ধরণের ফুল আছে। পাশে দোকানে একটি ছেলে মেয়ে ফুল কিনছেন।